তারা যদি সঠিক সময় তাদের বাস ধরতে না পারে তারা তখন ওয়েটিং রুম -এ তাদের পরবর্তী বাস -এর জন্য অপেক্ষা করে ।

এছাড়াও যারা সাঁতার কাটতে পারেনা তাদের জন্য আছে টিউব -এর ব্যবস্থা।

এটি একটি অর্ধ সমাপ্ত ফ্ল্যাট বিল্ডিং যা এখনো পর্যন্ত পুরোপুরি তৈরি করা হয়নি।

এটি হল মহিলাদের জন্য তৈরি করা হেয়ার সালন ।

এটি একটি রাস্তার ছবি যার চারিপাশে রয়েছে বড় বড় গাছ এবং অনেক পুরাতন বাড়ি।

কিছুক্ষণ পরেই বিয়ের সমস্ত আচার নিয়ম অনুষ্ঠান শুরু হয়ে যাবে ।

একটা ইয়ং ছেলের গ্রুপ বসে চা খাচ্ছে এবং আড্ডা দি দিচ্ছে ঠিক তার অপরদিকে কিছু বয়স্করাও রয়েছে যারাও ঠিক একই ভাবে তাদের বন্ধুদের সাথে বসে আড্ডা দিচ্ছে এবং চা উপভোগ করছে।

এটি একটি রেল স্টেশন ।